পেছনের হলুদ রঙের দেওয়াল আছে দেওয়াল থেকে রং চটে উঠে গেছে উম- ম এক দুই তিন চার পাঁচ ছয় দশ চোদ্দ পনেরো সতেরো আট কুড়িটা গ্লাস আছে এখানে টোটাল ।

হ্যাঁ এখা-এখানে দুটো কাউন্টার আছে। মাঝখানে কোলাপ্সিপল গেট আছে লোহার এই দেখতে পাচ্ছি।